ঘরটির উপরে লাইট লাগানো আচে মেশিনটিতে অনেক ওয়্যারও দেকা যাচ্চে।

একানে অনেকগুলু পিঁয়াজ দেখা যাচ্ছে সেখানে একটি কয়েকটি চামচও দেখা যাচ্ছে।

রুমটির ভিতরে হলুদ রঙের লাইনও রয়েসে।

এখানে কয়েকজন সাত্ররা খেলা করছেন।

এই ছবিটিতে একটি খুলা মাঠ দেখতে পাচ্ছি খুলা মাঠটিতে অনেক গাছ রয়েছে।

এখানে একটি লাল কাপড়ও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি জিম সেন্টারের ভিতর সেখানে অনেক জিমের রয়েছে।

ইস্কুলটির উপরে একটি বোর্ড লাগানো আছে বোর্ডটিতে লেখা আসে ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম হাই ইস্কুল ।

স্কুলটির সামোনে একটি জলের কল রয়েসে ।

আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে।

এখানে একজন লোক দাঁড়িয়ে আছেন দুকানটির বিতরে একটি এ_সি দেখা যাচ্চে ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটা একটি স্কুলের ভিতর।

সেখানে কয়েকটি সাদা এবং হলুদ রঙ্গের কার্টন দেখা যাচ্চে।

মাটিতে একটি সুন্দর ফুল গাস দেখা যাচ্ছে।

এখানে একটি লাইটের ফোকাস পড়সে।

চারিদিকে অনেক বড় বড় গাসপালা রয়েসে।

রুকের পাশে আরো একটি সাইনবোর্ড লাগানো আছে।

এই ছবিটিতে একটি স্কুল দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটা একটি কাপড়ের দুকান সেখানে অনেক কাপড় রয়েছে।

এখানের নীচটি ফ্লোর করা আছে।

এখানে দুটি চাতা দেখতে পাচ্ছি।

এখানে একটি জলাশয়ও আসে জলাশয়টিতে--

এখানে একটি দোকানের বাহিরে একটি পেট্রোলে র বুতল দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলো লাইট জ্বলসে ।